ফুটবলের অ্যা গোল বানানো রয়েছে পেছন দিকটা তার পেছন একটা পিংক কালারের বাড়ি দেখা যাচ্ছে।

সামনে একজন সাদা টুপি এবং গ্রিন শার্ট পড়ে দাঁড়িয়ে আছেন ।

হালকা অরেঞ্জ কালার পিঙ্ক -এর উপরে এটা পেইন্ট করা আছে ।

সামনে কিছু শুধু বন জঙ্গল দেখা যাচ্ছে। চারিপাশে শুধু জঙ্গল জঙ্গল বড় বড় ছোট ছোট গাছ।

এখানে একটি আকাশী কালার -এর বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টি একটু--

মা সরস্বতীকে হলুদ শাড়ি পরানো হয়েছে কার্তিককে লাল ধুতি পরানো হয়েছে। নিচে দুটো মহিলা লাল রঙের শাড়ি পরে বসে পুজো করছে।

মানুষের কিছু জমজমাট চলাচল করছে দর্শকরা ঘুরতে এসছে।

সামনের থেকে কিছু বিস্কিটের আর --

অনেক রকমের ছোট বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির মধ্যে বেশ লাইটিং করে সাজানো হয়েছে ।

ভেতরের দিকে অনেক পুরুষ এবং মহিলারা দাঁড়িয়ে রয়েছেন নানান রকম শাড়ি ও চুড়িদার পরে।

বাইরের দিকেও কিছু হলুদ রঙের শাড়ি-ই একজন মহিলা একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে।

সামনে একটি ট্যাক্সি দেখা যাচ্ছে অ্যাম্বাসেডর । এই পাশ থেকে দুটো বাইক যাচ্ছে।

ম্যাথের উপরে দুটো মহিলা দাঁড়িয়ে রয়েছেন এবং একটি ব্রাউন কালার -এর গেট দেখা যাচ্ছে।

উনার পেছনদিকে একটা কলেজ -এর গেট দেখা যাচ্ছে নীল রংয়ের গেট টা।

পেছনদিকে কিছু বাচ্চা ছেলেরা বসে আছে ক্রাফ্ট -এর কাজ করছে ।

একটি বাচ্চা স্টেশনের উপরে একা দাঁড়িয়ে আছে। উপরে টিন দিয়ে ছাউনি করা।

সামনে একটি পুকুর দেখা যাচ্ছে। পুকুরটির চারিপাশে বন জঙ্গল সব।

নিচে একটি সবজিওয়ালা বসে সবজি বিক্রি করছে সামনের দিকে একটা সাইকেল দাঁড়ানো রয়েছে এবং সবুজ রঙের শার্ট একটা পড়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে।

পেছনের দিকে একজন সাইকেল নিয়ে যাচ্ছেন।

এখানে একটি মন্দিরের মতো দেখা যাচ্ছে সামনে--

সামনে বুদ্ধার মূর্তি রাখা রয়েছে। দুপাশের দুটো ফ্ল্যাগস রয়েছে। আর পেছনের দিকে দুটো ফটো লাগানো রয়েছে দেওয়ালে।